এখানে অনেকগুলো ছাত্র রয়েছে এবং একটি ছাত্র একটি মাস্টার টিচার রয়েছে।

অনেকগুলা লাইট জ্বলছে দেখা যা--

এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলা বাঁশি কৃষ্ণের বাঁশি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয় সাত আটটি বাঁশি দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলা গ্রীল বানিয়ে রাখা হয়েছ--

এখানে অনেকগুলো মানুষ কাজ কর--

এর মধ্যে অনেকগুলা ট্রেনের কাজ চলছে এবং কনস্ট্রাকশনের কাজ চলছে।

এটি একটি মেডিসিনের দোকান এবং ওয়েল কেয়ার ডায়াগনিস সেন্টার ।

এবং অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে এবং সাদা আকাশ এবং এটি একটি যানবাহন দেখা যাচ্ছে।

এবং মন্দিরের উপরে একটি ঘন্টা দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে এটি একটি কেকের দোকান যার নাম কেক এন্ড বানস ।

ক্রিসমাস ট্রি দেখা যাচ্ছে একটি স্টার দুটি স্টার দেখা যাচ্ছে এবং অনেকগুলা রেক জলের পাত্র দেখা যাচ্ছে।

মূলত এখানে একটি খে একটা খেলা হচ্ছে এবং এর ওপাশে রয়েছে গাছপালা সাদা আকাশ।